ছবিটিতে ছয় জন লোক দেখতে পাচ্ছি।

চৌকাঠ জঙ্গল দিয়ে ঢাকা আছে।

ছবিটিতে কতগুলি বাইক দেখা যাচ্ছে।

এখানে একটি বন্ধ গেট দেখা যাচ্ছে।

একটি ছেলে দাঁড়িয়ে বোডি দেখাচ্ছে।

দুটো ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে।

ছবিটিতে একটি নদী দেখা যাচ্ছে।

নদীতে অনেক ছোট ছোট পাথর দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

রাস্তার ধারে পাট কাটি দেখা যাচ্ছে।

ছবিটিতে ধানের ক্ষেত দেখতে পাচ্ছি।

দুইটি লাইনের টাওয়ার দেখতে পাচ্ছি।

ছবিটিতে পাকাঘর দেখতে পাচ্ছেন।

ইলেকট্রিক খুঁটির সাথে অনেক তার আছে।

এখানে অনেকগুলি মানুষ বোছে রয়েছে।

ছবিটিতে নীল কালারের ড্রাম দেখা যাচ্ছে।

একজন মহিলা মানুষ হেঁটে বেড়াচ্ছে

এখানে অনেকগুলি চেয়ার সাজানো আছে।

পাইপ দিয়ে জল বের হচ্ছে।

পাশে কয়েকটি পুতুল দেখতে পাচ্ছি।

ছবিতে একটি দোকান দেখতে পাচ্ছি।